এই ছবিতে একটা বড় বিল্ডিং উম বিল্ডিং য়ের একটা অংশ দেখতে পাচ্ছি সেখানে একটা লোক ওম ওম স্টিল - এর একটা দরজার মত জানলার মত রয়েছে |

এই ছবিতে আমি দেখতে পাচ্ছি একটা সাদা রঙ্গের ঘর বড়ো ঘর বিশাল ঘর | ভিতরে রয়েছে কয়েকজন লোকজন দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছে | এবং--